তারপরে গেইট দেখা যার কারেন্টের খুঁটি দেখা যার কারেন্টের তার দেখা যার।

এখানে একটা জুয়েলারি -র দুকান দেখলাম।

এখানে দেখা যায় কম্পুটার ল্যাপটপ রাখা।

এখানো দেখা যার তেইশ জুড়া খানের দুল আসে।

এখানে একটা পেট্রোল পাম্প দেখা যার পেট্রোল পাম্পে অনেকগুলা লাইট জ্বলে।

দুইটা পেট্রোল পাম্পে তেল দেওয়ার মেশিন আসে দুইজন মানুষ দাঁড়ানিত ।

এবং তারা কপিউটার সালার শেখে কম্পিউটারের মধ্যে দেখে।

পরে দোকানের বিতরে তরে অনেক জিনিস আসে।

যে দোকানের ভিতরে মানুষগুলা জিনিস দিরা আর কতজন মানুষে জিনিস কিনরা।

এইখানে জল দেখা যার জলের মধ্যে কয়েকটা পাতা দেখা যার দুইটা হাঁস দেখা যার।

এখানে একজন দুইয়া হাসের হাত দিয়া আর একজনে এরকম তিতা দেখায়।

ইয়োলো কালার একানে একটা গাস দেখা যার।

দরজা দেখা যার হোয়াইট কালারের।